ঠিক আছে দিয়ে দিন ওটাও দশটা দিয়ে দিন

ok ok ঠিক আছে আপনি যখন বলছেন পাঁচটা পাঠিয়ে দিন আচ্ছা এর সঙ্গে including dish না আলাদা করে dish গুলো মানে sweet and sour dish গুলো ok ঠিক আছে তালে sweet jar একটা আর একটা sawar jar এই দুটো দিয়ে দেবেন

হু ঠিক আছে হু ঠিক আছে ok ত ওনারা কি pye না non pye ok ok ok ঠিক আছে তাহলে দুজনকে পাঠিয়ে দিলে আমরা ও সুবিধা হয় ঠিক আছে ঠিক আছে না dessert আমি কোনো order দিতে চাই না but একবার শুনে নেই তবুও কি আছে

ok আপনে একটা কাজ করুন ওই বুশ কেক আর রসমালাই কেক ঠিক আছে ওই দুটো আ আপনি twenty twenty fourteen price করে দিন আর আরেক টা কি বললেন যেন হ্যা ওটা দশ price করে দেন

ঠিক আছে ওটা কত price পড়বে করে দিন ok ok করে দিন কোনো অসুবিধা নেই যা আছে আপনার কাছে variate সব বসিয়ে দিবেন কোনো অসুবিধা নেই হ্যা কিন্তু প্রত্যেক টা যেহেতু বাচ্চার জর্ন্মদিন তো মানে saw গুলো বা উপরে যে ছাতার গুলো একটু একটুখানি বাচ্ছাদের কোনো related cartoons items তাইলে খুব ভালো

আপনি mix করে দেবেন আমি particular কিছু বলছি না আপনি সবরকম mix করে দিবেন

হু হু ঠিক আছে তালে আপনি ওটা যতরকম fever এর আছে সবরকম মিশিয়ে একটা combo pack মতো বানিয়ে পাঠিয়ে দিবেন ওই forty fifty prices এর মতো হু ঠিক আছে এবার আপনি হু আমি আমার total মানে bill টা কত কি হলো একটুখানি বলবেন

ok ok ok ok হু আচ্ছা payment টা কি আপনারা মানে কিছু advice নেবেন কি ok আচ্ছা ঠিক আছে আমি এখনই advice টা করে দিতে চাই তো আপনার দোকানের নাম আর upi id যদি একটু বলেন হ্যা হ্যা মেইল টা হ্যা নাম হচ্ছে লামা মুখার্জি

হু lama dot kaju at gmail dot com হু one scent আরেকটু দেখে নেই

আচ্ছা হা এক মিনিট আমি এখন আপাতত আপনাকে পনেরো হাজার টাকা পাঠাচ্ছি

নিচয়স hello সুমাইয়া বলছো? হ্যা সুমাইয়া বলছিলাম। আহ আমি লাবিও বলছি। কেমন আছো?

তো আমারও বেশ ভালো অবস্থা আহ কি করছিলে তোমার সাথে তো অনেকদিন পর কথা হচ্ছে। অনেক খোজ খবর আহ জানা হয় নি তোমার। কি অবস্থা তোমার এখন কি করছো? এই তো পড়াশুনো নিয়ে আসলে ব্যাস্ত থাকা হয় তাই আর সময় পাওয়া হয় না। আহ আমিও মোটামুটি পড়াশুনা নিয়ে ব্যাস্ত ছিলাম এতোদিন তবে এখন আমার পরীক্ষা টা কিছুদিন আগে শেষ হয়েছে পরীক্ষার পরে একটা বেশ বড় লম্বা সময়য়ের জন্য বন্ধ পেয়েছি। তো এই সময়টাতে আমি ভাবলাম যে আমার আহ যত বন্ধু বান্ধব আছে ওদের সাথে কোন না একটু খোজ খবর নেই কথা বর্তা বলি তো সেই কারণেই আরকি তোমাকে ফোন দেয়া। আর এই তো এখন তুমি তো জানোই যে আমার কিছু শখের বিষয় আছে সেগুলোকে আমি আহ চর্চা করতে পছন্দ করি ওই বিষয় গুলো আমি আহ এখন এই ছুটির মধ্যে করার চেষ্টা করছি। হ্যা আসলে আমরা এমন একটা বয়সে আছি এখন তো পড়াশুনা ছাড়া পড়াশুনা চাকরি বাকরি এই সব নিয়েই ভেবেই এখন্ সময় চলে যায়। আহ যদি সময় পাওয়া যায় এরকম gape এর মধ্যেই সব গুলো পূরণ করার চেষ্টা করতে হবে। নয়তো ওইভাবে সময় কই খুজে খুজে বের করতে হয় সময় তাই না? হ্যা হ্যা সেটা তুমি ঠিকই বলেছো যে আসলে আমাদের তো এখন সময়ের অভাবই তারপরও যখন একটু ছুটি পাই। তখন তো অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে যে সময় টাকে নিজেদের মত করে কাটানোর জন্যে বা নিজেদের পছন্দমত আরকি সময়টাকে উপভোগ করার জন্য, আহ আচ্ছা সুমাইয়া তুমি কি আহ সিনেমা দেখতে ভালো ভালোবাসো? হ্যা সেটা তো কমবেশি ভালো লাগেই কিন্তু আমি বরাবরই বরাবরই মনে করো এই খবরের কাগজ পড়তে পছন্দ করতাম মানে এটা একটা শখ বলা যায় কিনা জানি না কিন্তু আমার আহ paper পড়তে খুবই ভালো লাগত তো সেটার মধ্যে বিনোদন পাতা এসব মানে সিনেমা টিনেমার খবর দেখা যায় ভালোই লাগে মানে দেখি প্রায় প্রতিদিনই কোন না কোন নতুন খবর বাহ বাহ বেশ ভালো বিনোদনের পাতার প্রতি তোমার একটা আকৃষ্টতা আছে। তাহলে বোঝা যাচ্ছে তো এই তো আমারও আহ খবরের কাগজ পড়তে ভালো লাগে এটাও তো একধরনের আহ শখের বিষয় বলতে পারো নিত্য নতুন খবর গুলো জানা হয় একদিকে এবং আর একদিকে এই নিজদের কোন পছন্দের বিষয় থাকলে সেটা সম্পর্কেও প্রতিনিয়ত আরকি আহ জানা হয়ে থাকে তো বাহ বেশ ভালো তো তোমার সিনেমার কথা বলছিলে তোমার বিনোদনের পাতায় সিনেমার খবর গুলো দেখতে ভালো লাগে। তো তুমি আহ এর মধ্যে কি কি সিনেমা দেখছো বা কোন ধরনের সিনেমা তোমার ভালো লাগে? একটু শুনি তোমার কাছে থেকে হ্যা আমার বাংলা সিনেমা ভালোই লাগে কিন্তু দেখা হয় বেশি ভারতীয় বাংলা বা Bolloywood যে movie গুলা থাকে হিন্দিতে হিন্দি সিনেমাগুলো ওগুলো ভালো দেখা হয় আজকের আহ paper টা কি পড়েছিলে?

আহ না আসলে সুমাইয়া আজকে খবরের কাগজ টা পড়া হয়ে উঠেনি এখনো পর্যন্ত তবে কেন আহ খবরের কাগজে কি আজকে কোন নতুন তথ্য বের হয়েছে কিনা বা জানার মতো এমন কিছু আছে কিনা? না অন্যান্য খবর এর আহ তো কোন কিছুর মানে আলাদা আলাদা হচ্ছে কিন্তু বিনোদন পাতার শীর্ষে তো কিছু দিন যাবত শুধু একটা সিনেমা নিয়ে যত তর্ক বিতর্ক সমালোচনা আলোচনা মানে প্রশংসা সবকিছুই হচ্ছে কোন সিনেমাটার কথা বলছো তুমি? শাহরুখ আহ খান দীপিকা অভিনীত তুমি জানো? ও আচ্ছা হ্যা হ্যা আমি সিনেমাটার নাম শুনেছি যতদূর পর্যন্ত আমি জানি সিনেমাটার নাম পাঠান এবং হ্যা শাহরুখ খান বেশ লম্বা একটা বীরতির পরে আবার সিনেমায় ফিরেছেন। এবং আহ যতদূর সম্ভব আমি শুনেছি যে এই সিনেমা টা নাকি এখনো পর্যন্ত আহ ভারতের box office এর সর্বোচ্চ record অর্জনকারী সিনেমা মানে একদিনের।

বাহ শাহরুখ খানের কোন সিনেমাটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে?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 যেমন এরপর কাভি খুশি কাভি গাম এরপর আছে কাল হো না হো এ এই সিনেমা গুলো আমার কাছে আহ মনে হয় যে কি বলবো ছোট বেলায় দেখার সিনেমা খুব পছন্দের সিনেমাদের সিনেমার তালিকায় আহ শীর্ষেই অবস্থান করবে শাহরুখ খানের কথা যদি বলি আমার শাহরুখ খানকে বেশ ভালো লাগে, আচ্ছা শাহরুখ খানের কথা তো অনেক হলো এবার একটু অন্য প্রসঙ্গে যাই তো আহ তুমি কি আহ সিনেমা দেখা বা আহ সিনেমা দেখার পাশাপাশি অন্য কোন ধরনের বিনোদনের মাধ্যম তোমার ভালো লাগে বা কোন ধরনের বিনোদনে কে তুমি আসলে প্রাধন্য দিয়ে থাকো হ্যা short film অনেক দেখি মানে short যে মানে social message দেয় সামাজিক যে

short film বানায় বা এছাড়া ধরো তুমি আমি গান শুনি প্রচুর এই যে ধরলাম বললাম যে বলিউডের এখনার আহ কিছু কিছু গায়ক গায়িকা আছে আমার খুব পছন্দের তাদের গান শুনি বা বাংলা গান আধুনিক বাংলা বা আগের দিনের বাংলা অনেক মানে এসব শুনা হয় প্রচুর তো তোমার কি পছন্দ? হ্যা হ্যা আমার আমার আসলে বলিউড খুব একটা বেশি দেখা হয় না শোনা হয় না তুমি যেমন যতটা বেশি বলিউডের প্রতি ঝোক তোমার আছে আমার ততোটাও প্রিয় না তবে হ্যা ভালো কোন সিনেমা বা আহ পছন্দের কোন পছন্দের কারো সিনেমা হলে সেটা একটু খোজ খবর রাখার চেষ্টা করি যদি দেখার সময়ও না পাই তবে আমার কাছে গান গান শুনতে ভালো লাগে আমি বাংলা গান প্রচুর বাংলা band এর গানগুলো শুনতে পছন্দ করি বাংলাদেশি band যেগুলো সেগুলোর গান এবং হ্যা শুধুমাত্র বাংলাদেশি গান বলব না আমার কাছে ভালো মানের যেগুলো আমার পছন্দের সাথে যায় আমার রুচির সাথে আহ আমার রুচির সাথে মিল হয় সেসব ধরনের গানই আমি শুনতে আসলে পছন্দ করি তো এই গান শোনার ব্যাপার টা আমার কাছে খুব আনন্দদায়ক মনে হয় মনে হয় যে আমার একটু প্রশান্তি এনে দেয় যখন আমি সারাদিন কর্মব্যাস্ত

তখন আমার নিজের কাছে বেশ প্রশান্রি অনুভূত হয় এবং আমি আরকি খুব আহ ঠান্ডা মাথায় আরকি চিন্তা করতে পারি এবং একটু নিজের কাছে হালকা বোধ করি, গান শোনার এই ব্যাপার টা আমার কাছে।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 একবার আকার ছবি দেখিয়েছিলাম তুমি বেশ প্রসংশাও করেছিলে আমার মনে আছে ওই তো হ্যা টুকটাক ছবি আকি শখের বসেই শখের বসেই ছবিগুলো আকা হয়। এবং ওই তো রং তুলির ব্যাপার টা রং তুলির খেলা টা আমার কাছে খুবই খুবই পছন্দের তো এই আচ্ছা তুমি তো গানের কথা বললে সিনেমার কথা বললে এই যে বই পড়া ছবি আকা বা অন্য কোন আহ বাদ্যযন্ত্রের প্রতি তোমার কি কোন আগ্রহ আছে বা তুমি কি কোন কিছু শিখেছো কি না? বা আহ শেখার কোন ইচ্ছে আছে কি না পরবর্তীতে বা তোমার কি ইচ্ছে আমাকে একটু মন খুলে তুমি জানাও আমার শুনতে খুব পছন্দ ভালো লাগবে

বুঝতে পেরেছো তো খুবই কম সময়ের জন্য ছিলো মানে শখের বসে শেখা তো পরে আর ওটার প্রতি আর আগ্রহ হয় নাই তো শেষে আর ওটা মানে নিয়ে আর আগানো হয়নি কিন্তু শেখা হয়েছিলো বছর খানিকের মত।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 কিন্তু এখন আর আহ ওই মানে বাদ্যযন্ত্রটাও নাই এখন, এটা ছিলো আমাদের আহ বাড়ীতেই তো যেহেতু ওটা আর ব্যাবহার করি নাই তো সেটা আমার বাবা বিক্রি করে দেয়। বিক্রি করে দেয় বলতে আহ একজন মানে যে খুবই গানের প্রতি অনেক বেশি আহ আগ্রহ ছিলো একজন আমাদের আহ এলাকাতেই একটা মেয়ের তো।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

আহ এখনো interest একেবারে চলে গেছে তা না ভালো লাগে কিন্তু আর সেইরকম আর হবে না মনে হয় কিন্তু হ্যা পিয়ানো আর আহ গিটারের প্রতি একটু একটু ঝোক আছে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

আমারও এধরণের বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ আছে আমি আসলে আমার একটা ছোট ইউকেলেলে আছে আমি ইউকেলেলে টা বাজাতে পছন্দ করি যদিও খুব একটা ভালো পারিনা তারপরেও ইউকেলেলে টা বাজিয়ে বাজিয়ে আমি গান গাওয়ার চেষ্টা করি কিছুটা চেষ্টা করি বাকিটা এখনো শিখছি নিজে নিজে শেখার চেষ্টা করছি তবে নতুন কেউ এলে বা নতুন কাউকে পেলে আমি হচ্ছে আহ আমার বাজিয়ে বাজিয়ে শোনাই যাতে হচ্ছে আহ সেও একটু আনন্দ পায় এবং আমারও একটা চর্চা হয়ে যায় এই কারণে ও এটা কি তোমার নতুন শখ মানে এটার আহ মানে এটা সম্পর্কে আবগত ছিলাম না। না না এটা আমার নতুন শখ না এটা আমার অনেক আগে থেকেই ইচ্ছে ছিলো তবে আসলে আমি চেষ্টা করছিলাম যে ইউকেলেলে টা আরকি

যেটা ভালো মনে হয়েছে সেটা একদম একদম যাচাই করে তারপর কিনেছি এজন্য একটু সময় লেগেছে তাই অনেকেই হয়তো জানতো না এই আমার এই এর প্রতি আগ্রহের বিষয় টা তো হ্যা এই তো

না না নতুন শখ না শখ আগেই ছিলো তবে হচ্ছে এখন আমি শখ টা কে আরকি চর্চায় পরিণত করছি হ্যা তো হ্যা এখন তো আমি হচ্ছে ইউকেলেলে টা বাজানোর চেষ্টা করি এ এছাড়া আমি তো তুমি তো জানোই। আমি বই পড়ি বই পড়তে প্রচুর পছন্দ করি। যখনই আমি সময় পাই বা আহ যেকোন একটা বইয়ের প্রতি আমার। পড়ার ইচ্ছে জাগে তখন আমি সেটাকে আসলে যেকোন মূল্যেই হোক শেষ করার চেষ্টা করি। আমার বই পড়ার প্রতি ঝোক টা অনেক ছোটবেলা থেকেই এবং অনেক বেশি আমার খুব ভালো লাগে। তুমি কি বই পড় বই পড়তে পছন্দ করো?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 আহ হ্যা হ্যা ইংরেজি সাহিত্য যদি তুমি পড়তে চাও তাহলে বেশ ভালো কয়েকজন লেখক আছেন তুমি শেক্সপিয়ার এর তুমি যেহেতু উপন্যাসের কথা বলেছো নাটকের কথা বলেছো শেক্সপিয়ায়ের নাটকগুলো উপন্যাস গুলো তোমার খুব ভালো লাগবে আশা করছি এছাড়া তুমি যদি একটু গল্পের দিকে যাও তাহলে গল্পগুলো বা উপন্যাসগুলো আমার খুবই পছন্দের একটু উচ্চ মার্গিও তবে হ্যা এগুলো আরকি এগুলো দিয়ে তুই ইংরেজি পড়াটা শুরু না করে তুমি কিছু ভারতীয় আহ লেখন আছেন যারা ইংরেজিরে বই লিখে থাকেন যেমন আছেন এবং অন্যান্য আরো অনেকে আছেন তাদের ইংরেজি গুলো আসলে সাহজ ইংরেজিতে লেখা যেগুল তোমার নতুন হিসেবে পড়তে সুবিধা হবে। তো সেগুলো দিয়ে শুরু করতে পারো এবং আস্তে আস্তে পরবর্তীতে আমি সেটাই চাচ্ছিলাম যেথায় মানে সহজ english লেখা এইরকম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 হ্যা হ্যা, অবশ্যই তোমার সাথে কথা অনেক ভালো লাগলো। সুমাইয়া আমারও কথা বলে ভালো লাগলো। অনেক দিন পর কথা হলো আশা করছি আবার পরবর্তীতে কোন একদিন কথা হবে কেমন আজ আসি বরং ঠিক আছে ধন্যবাদ।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

ওরা modern ভাবে ইংলিশ বলছে। এই ইংলিশটা আমরা কোথায় শিখতে পারবো? well আমি যখন college ছিলাম তখন আমার এই same জিনিসটা মনে হতো যে, আমি বইতে যে ইংলিশটা করছি এই ইংলিশটা কেমন যেন?

তো get এর মানে ইংলিশের sentence এ অনেক রকম হতে পারে। একেকটা sentence এ দেখবে get এর মানে একেকরকম। আর আজকে এরকমই অনেকগুলো ব্যবহার আমি তোমাদের শেখাতে চলেছি। video টা পুরোটা end অব্দি দেখবে।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 তোমাদেরকে ইংলিশে fluent হতে আর advance হতে কতটা সাহায্য করলো? start করা যাক, first sentence টা দিয়ে। দেখো এখানে sentence টা কি রয়েছে? I got my result last week. I got my result Last week আমরা get এর যে মানে জানি এখানে সেই মানেটাই ব্যবহার করা হয়েছে যে, আমি গত সপ্তাহে আমার result টা পেয়েছি। আমি গত সপ্তাহে আমার result টা পেয়েছি।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 আমি আমার বন্ধুদের সাথে যাওয়ার জন্য permission পেয়ে ছিলাম। অর্থাৎ অনুমতি পেয়েছিলাম। again পাওয়া অর্থে আমরা get এর ব্যবহার করেছি past form got হয়েছে। next example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 আমরা আমাদের training এর certificate গুলো পেয়েছিলাম। তো এখানে দেখো আমরা রয়েছে তারজন্য certificate গুলো হয়েছে। যদি আমি বলতাম আমি certificate পেয়েছিলাম তাহলে I got the certificate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 আমরা অনেকসময় দেখবে বলি এটা একটা ভুল মানে অনেকে হয়তো জানেনা বলে ভুল বলে ফেলে বা beginners রা বলে, we got our certificate of the training না certificates because on certificate wright? পরের example টা দেখো I got a new dress from the city mall. I got a new dress from the city mall. মানে আমি city mall এর থেকে একটা নতুন জামা পেয়েছি না I got a new dress from the city mall. এর মানে হচ্ছে যে আমি city mall এর থেকে একটা নতুন জামা কিনেছি। তাহলে এখানে আমরা get এর মানে কি পেলাম? কেনা when you buy something you can use the verb Get. এখানে যেহেতু past হয়ে গেছে তাই got হয়েছে। পরের example টা দেখো, we got a new couch for our drawing room আমরা আমাদের drawing room এর জন্য একটা নতুন couch কিনেছিলাম। couch মানে হচ্ছে যে সোফাগুলো একটু comfortable type এর যে chair গুলো একটু comfortable type এর সেগুলো কে couch বলা হয়। আমরা আমাদের drawing room এর জন্য একটা নতুন couch কিনেছিলাম। এখানে দেখো কেনা অর্থে কিন্তু got এর ব্যবহার করা হয়েছে got না বলে আমি এখানে got বলেছি we got a new couch বলেছি wright? Next example দেখি, are you getting home by car tonight? are you getting home by car tonight? অর্থাৎ তুমি কি আজকে রাতে গাড়ি করে বাড়ি ফিরছো? মানে গাড়িতে বাড়ি ফিরছো?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 এখানে get মানে কি হলো? ফেরা। তাহলে আমরা ফেরা অর্থে get এর ব্যবহার করতে পারি। continuous tense রয়েছে যেহেতু তাই get এর form টা change হয়ে getting হয়ে গেছে। পরেরটা দেখি I get back from school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 ফেরা। hey guys it is all knows the time that I introduce due to sponsor of todays video. todays video is sponsored by হ্যালো। হ্যালো হচ্ছে এমন একটা app যেখানে তোমরা নিজেদের ইংলিশ Teaching এর উপর কাজ করতে পারবে। যাদের মনে হচ্ছে যে আমরা একটু ইংলিশ কথা বলে পিছিয়ে রয়েছি এবং আমরা ভালো partner পাচ্ছিনা যার সাথে আমরা ইংলিশে কথা বলবো বা একটা teacher পাচ্ছিনা যে আমাদের guide করবে? then this app is for you. এখানে instamat feature এর মাধ্যমে সারা বিশ্বে যারা ইংলিশে কথা বলতে চায় বা practice করতে চায় তাদের সাথে তোমরা একটা next করতে পারবে। other than you second and এইখানে তোমরা teachers দের সাথে One one live classes করতে পারবে। শুধু urgent teacher না various এখানে তোমরা teachers দেরকে পাবে এবং তোমরা তাদের সাথে personal live one and one live classes করতে পারবে এবং সেটা শুধুমাত্র same dollar. এক মাসের জন্য। and I think that is super affordable. but আজকে যারা এই video টা দেখছে তাদের জন্য একটা exciting offer রয়েছে। hello is offering thirty percent on all the live classes.

তো আদিতি এই code টা তোমরা ব্যবহার করো যাও হ্যালো app টা download করো subscribe করো and please give the code to get thirty percent off remember thirty percent off you will be getting. দেখো নিচে description এ আমি একটা link দিয়ে দিয়েছি। তোমরা যাও download করো and আমাকে comment section এ লিখে জানাবে যে, তোমাদের experience কি রকম হলো? I have seen the tap and that's a really amazing যাও তোমরা download করো আর আমাকে অতি অবশ্যই জানাও। পরের example দেখো, he will get here any time now. he will get here any time now. এর মানে কি? এখানে get মানে হচ্ছে আসা। সে এখানে যেকোনো সময় এসে পড়তে পারে। he will get here any time now. সে এখানে যেকোনো সময় এসে পড়তে পারে বা খুব তাড়াতাড়ি সে এখানে এসে যাবে। তাহলে এখানে get মানে কি হলো? আসা। এখানে কারোর appearance এর ব্যাপারে কথা হচ্ছে। কারোর উপস্থিতির উপরে কথা হচ্ছে। পরেরটা দেখো, it's getting darker যখন সন্ধে নামে, তখন আমরা বলি না? it's getting darker তার মানে হচ্ছে, অন্ধকার হয়ে আসছে। again যখন কোনোকিছু আসে আমরা get এর ব্যবহার করতে পারি অন্ধকার নামছে বা অন্ধকার হয়ে আসছে, আমরা কি বলতে পারি? it's getting darker. So এখানে get মানে হচ্ছে become. becoming না বলে আমরা এখানে getting এর ব্যবহার করছি। পরেরটা দেখো, we are getting old. again Same ভাবে এখানে get এর ব্যবহার হয়েছে। we are becoming old না বলে আমি এখানে বলেছি we are getting old. we are getting old. মানে হচ্ছে আমরা আসতে আসতে করে বয়স্ক হয়ে যাচ্ছি। We are becoming old. পরেরটা দেখি, it is getting hotter. তার মানে হচ্ছে, এটা আরো গরম হয়ে যাচ্ছে। তো এইটা তো বাংলায় আক্ষরিক মানে।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 I really get tired of all this nonsense. আমি সত্যি এইসমস্ত আজেবাজে কথায় ক্লান্ত হয়ে পড়ি। এখানে get মানে হচ্ছে become. সেখানে আমরা বলার চেষ্টা করছি I really become tired of all this nonsense. দেখো get এর ব্যবহার করলে জিনিসটা কতটা শুনতে ভালো লাগছে? একটু natives দের মতন করে তোমরা কথা বলতে পারছো। wright? পরের sentence টা দেখো, she is getting headache due to heavy workload. তার মাথাব্যথা হচ্ছে। এখানে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 আমরা বলতে পারি তার জ্বর হচ্ছে তার মাথাব্যথা হচ্ছে। তারমানে আমরা বলতে পারি he is getting fever or he is getting headache. wright? so get মানে হচ্ছে যখন আমাদের শরীর খারাপ হয় এবং আমরা সেই জিনিসটা যখন suffer করি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 You should not touch the pot on the other unless getting cold. এখানে আমি get কে কোন অর্থে ব্যবহার করেছি? becoming অর্থে, wright? যতক্ষণ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 Getting cold বলেছি শুনতে ভালো লাগছে। পরেরটা দেখো, the baby is getting hungry অর্থাৎ শিশুটার খিদে পাচ্ছে। The baby is becoming hungry ক্ষুদার্থ হয়ে পড়ছে। হয়ে পড়ছে বোঝাতে getting এর ব্যবহার হয়েছে again becoming অর্থে getting এর ব্যবহার করেছি।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 এর মানে কি? এর মানে হচ্ছে what are you trying to express? তুমি কি বোঝানোর চেষ্টা করছো? তারমানে পুরো sentence টার মানে হলো আমি বুঝতে পারছি না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 Someone down you to depressed someone or to disappoint someone. next example দেখো, get on your cycle and bring me some groceries. so get means to ride চড়া। এখানে মানেটা হচ্ছে cycle এ চড়ো এবং আমাকে কিছু মুদির জিনিস এনে দাও and bring me some groceries. wright? পরেরটা দেখো, I better get on with my work. I better get on with my work. get on with তার মানে হচ্ছে to proceed ভালো হয় আমি যদি আমার কাজটা করি। তো অনেক সময় কেউ যখন খুব upset হয়ে যায় বা কোনো কথা শুনে হয়তো আমি বিরক্ত হয়ে গেছি, আমার মনে হচ্ছে ধুর এইসব বাদ দিয়ে আমি যে কাজটা করছিলাম সেই কাজটাই করি। ভালো হবে আমি যেটা করছিলাম সেটাই করি।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

We really get on well. মানে হচ্ছে, আমা~ আমরা সত্যি মানে we have a good relationship. তার মানে হচ্ছে, আমাদের সম্পর্ক অনেকটা ভালো। so get on well with someone তার মানে হচ্ছে, You have a good relationship with someone. তো যখন তুমি বলছো we really get on well তার মানে হচ্ছে, we really have a good relationship. আমরা সত্যি একটা ভালো সম্পর্ক রয়েছে।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 বেরিয়ে আসা। to pass a difficult situation all periods or time. fine? তো যখন কোনো কঠিন পরিস্থিতি চলছে এবং আমি ধরে আমার বন্ধুকেই বলছি যে, আমি চাই তুই এই সময় থেকে যাতে বেরিয়ে আসিস আমি চাই যাতে তুই এই পরিস্থিতির থেকে বেরিয়ে আসিস। that means I am trying to mean যে আমি চাই যাতে তুই fight কর এবং তুই সমস্ত obstacles গুলোকে save করে এই সময়টার থেকে বেরিয়ে আয়। so when I trying to mean